তিনি খুব সুন্দর ভাবে তাদেরকে শেখাচ্ছেন এবং কিছু ছেলে মেয়েদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে --

আরও অনেক বড় বড় গাছও দেখা যাচ্ছে-এ । এখানে কিছু কাপড় জামাও রোদে মেলা আছে বলে আমার মনে হচ্ছে ।

এই ময়ূরটি একজন কোন মানুষ তার বাড়িতে পুষেছেন বলে মনে হচ্ছে । ময়ূরটিকে দেখতেও খুব সুন্দর লাগছে।

ফুলের বস্তা আছে বলে আমার মনে হচ্ছে। সামনে একটি ছোট্ট টুল ও দেখতে পাচ্ছি। যেহেতু ফুলের বাজার সেহেতু জায়গাটি নোংরা আছে।

আমার সামনে আমি একটি বড় জলের ফোয়ারা দেখতে পাচ্ছি। ফোয়ারা টিও আপনার নতুনত্ব। এখানে আপনার নিচ থেকে উপরের যে পাইপ -টি গেছে পাইপ -টির অনেকগুলি মুখ এখানে।

এবং সেখান দিয়ে জল খুব সুন্দর ভাবে বেরিয়ে আসছে এবং চারিপাশ টা আপনার লাইটিং করেও সাজানো হয়েছে।

ছে এবং এখানে শুধুমাত্র বই নয় আরো পড়াশোনার অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় বলে আমার মনে হ--

আমার সামনে আমি একটি বড় ইউনিভারসিটি দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি হচ্ছে গৌড় ইউনিভার্সিটি । ইউনিভার্সিটি আপনার লাল এবং সাদা রঙের করা আছে।

এখানে আপনার সামনে ডাস্টবিন -ও রাখা আছে এবং খুব সুন্দর ভাবে গাছগুলিকে কাটিং করে সাজানো হয়েছে। ভেতরে আরও অনেক বড় বড় গাছ আছে বলে আমার মনে হ--

বাস্কেট মত আমি দেখতে পাচ্ছি এবং দু পাশে সেটি রাখা আছে। এবং আশে ও আশেপাশে অনেক দোকান আছে বলে মনে হ--

হচ্ছে কারণ এখানে বাচ্চাদেরকে সোয়েটার টুপি পরে থাকতে আমি দেখতে পাচ্ছি।

পরিচ্ছন্নতা বজায় রেখেছে জায়গাটিতে। জায়গাটির মধ্যে আলো এবং বাতাসে সমস্ত পরিমাণে সুযোগ-সুবিধা আছে বলে আমার মনে হচ্ছে।

আছে যেগুলিকে আপনার খুব সুন্দর ভাবে কাটিং করা হয়েছে। সামনের রাস্তাটি আপনার দুপাশে গাছের মাঝখান দিয়ে রাস্তা।

জায়গাটি জীর্ণ হোক কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ।

এবং আরো অন্যান্য দোকানদানিও দেখা যাচ্ছে। বেশ এখানে ভিড় ভাড়াট্টার মধ্যেও আছে।

জিম বিলটার ছবি দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে এবং খুবই সুন্দর ভাবে এখানে সমস্ত রকম--

সময়টা সকালের সময় বলে মনে হচ্ছে। জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে খুবই মনোরম লাগছে বলে আমার মনে হচ্ছে ।

আমার সামনে আমি একটি মসজিদ দেখতে পাচ্ছি। মসজিদটি খুবই বড় এবং খুবই সুন্দর দেখতে লাগছে এখানে একটি কার্পেট পাতা রয়েছে কার্পেট টি আপনার --

পাশে আমি এখানে একটি সিঁড়ি কাঠও দেখতে পাচ্ছি। এখানে জলের পাইপ -ও দেখা যাচ্ছে। চারপাশের জায়গাটিও খুব বড় বলে মনে হচ্ছে।

পরিষ্কার পরিচ্ছন্ন আছে মাঝখানের জায়গা রাস্তাটি আপনার খুবই লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে সময়টা আমার খুব--

বেশি সকালের মনে হচ্ছে না। একটু বেলাকার সময় বলে মনে হ--

আমার সামনে আমি কোন পার্ক এর জায়গা দেখতে পাচ্ছি বলে হচ্ছে। এখানে আমার সামনে অনেক কটি হরিণ কে আমি দেখতে পাচ্ছি তাদের সামনে পর্যাপ্ত পরিমানে খাবার দেওয়া হয়ে--

ওপরে দাঁড়িয়ে দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং নিচে বসে দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে খুবই শীঘ্রই এবং তাড়াতাড়ি ভাবে--